এইতো ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে তোর?

এখন তো কিছুই করছি না এখন বসে আছি ভবিষ্যতে অনেক কিছুই তো plan আছে দিয়ে তারপর তোর school life এর অভিজ্ঞতাটা বল একটু শুনি আমার আমার কি বলবো তোর আগে বল দেখ আমি নবদ্বীপ হিন্দু school থেকে graduation complete করেছি

school life এর ঘটনা শেষ আছে school life এ প্রচুর ঘটনা আছে। প্রথমে five পড়তাম তখনকার এক সময় গেছে তারপর six, seven, eight, nine, ten, eleven, twelve এমন একটা ঘটনা হয়েছিল আমার

class করাচ্ছে sir science এর class করাচ্ছিল জীবন বিজ্ঞানে তখন class ten পড়তাম। সেই সময় হয়েছিল কি ওই একটা sir জীবন বিজ্ঞানে আমরা একটা topic নিয়ে কথা বলছিল দিয়ে আমরা তখন তিন number bench বসে ছিলাম

দিয়ে হচ্ছে sir র সাথে হচ্ছে sir বোঝাচ্ছে আমরাও শুনছি দিয়ে আমাদের school সব ছেলে school ছিল আমাদের boys school ছিল

বন্ধু-বান্ধবরা সেই ইয়ার্কি ঠাট্টা মারছিল দিয়ে সবাইকে school থেকে sir বের করে দিয়েছিল class থেকে হম

আমারটা মানে ঘটনা বলতে অনেক বাজে ঘটনা হয়েছে ওইটা বলা যাবে না তো five থেকে কোন school পড়তে সেরকম কিছু শুনি বল একবার ইয়ে হয়েছে মানে আমরা একবার এমনি মানে দমদমে প্রাচ্যবানী school পড়তাম বুঝলি দিয়ে ওইখানে ওরা এই ইয়ে হয় না theme theme সরস্বতী পূজা সরস্বতী পূজার theme theme র জন্য সবাই একসাথে মানে আলোচনা করছিলাম মানে যে কি হবে theme

আমরা আমরা সবাই বললাম হ্যাঁ চলছে sir এখনো ঠিক করে উঠতে পারিনি যে কি theme করব দিয়ে এবারে sir টা বলছে ঠিক আছে তোমরা করো আলোচনা বললাম যে sir আমাদের হয়ে গেল অ্যাঁ আলোচনা আমরা theme ভেবে নিয়েছি কি করব যে ওই হাওড়া bridge হয় না দ্বিতীয় হুগলি সেতু দ্বিতীয় হুগলি সেতু হয় না তো দ্বিতীয় হুগলি সেতুর মতো ওই রকম দেখতে ওই রকম কিন্তু অনেকটা ঐরকম same করেছিলাম ওইটাই আমাদের theme ছিল মানে উপর দিয়ে হাওড়া Bridge করার কথা ছিল ওইটা হয়ে গেছে দ্বিতীয় হুগলি হুগলি সেতু সেতুর মতো দেখতে হয়ে গেছে হেবি সুন্দর হয়েছিল theme টা মানে বানিয়েছিলাম তো সাদা সুতা দিয়ে পুরো design করে করেছিলাম দিয়ে নিচে তক্তা দিয়ে মানে কাঠ দিয়ে ওই রাস্তাটা করেছিলাম ওখান দিয়ে গাড়ি ফাঁড়ি যাচ্ছে গাড়ি এনেছিলাম বড় বড় ওখানে bridge র মধ্যে গাড়ি গুলো রেখেছি। তারপর তো নিচে পুরো জল করেছিলাম ঠিক আছে জল করার original পুরো ওখানে ঘেরাও ঘেরাও করে দিয়েছিলাম জলের মধ্যে ফোয়ারা করেছিলাম ঠিক আছে আর জলের মাঝখানে পুরো ঠাকুরটাকে রেখেছিলাম। পুরোটা মানে

এটাই মুক্তি পেয়েছিলাম মুক্তি হিসাবে

আমার দেখ বলতে গেলে আমাদের school এ যখন আমি class nine এ পড়তাম

সে সময় স্কুলের সরস্বতী পুজো নিয়ে আমরা একটা meeting করে বন্ধুরা বন্ধুরা মিলে আরো sir রা সব বলেছিলেন যে ওই নিয়ে আমরা একটা theme বানিয়েছিলাম school এ

এই পরিবেশ দূষণ নিয়ে পরিবেশ দূষণ হচ্ছে সেই পরিবেশ দূষণ যাতে বন্ধ হয়। এই নিয়ে একটা theme তৈরি করেছিলাম আমরা, আমরা class room এ সব sir রা সবাই মিলে কথা বলে যে আমরা hall ঘরে এই theme টা তৈরি করি। পুজো তখন ফেব্রুয়ারি মাসের চৌদ্দ তারিখ করে পড়েছিল আর আমরা তখন theme টা শুরু করেছিলাম ঠিক পনের ষোল দিন আগে, দিন প্রতিদিন school এ class এ যেতাম তিনটে করে period period করে তারপরে tiffin এর পর আর class করতাম না tiffin এর পর sir রা বলতো তোমরা যারা যারা সরস্বতী পুজো pandal করার দায়িত্বে আছো তারা আর class করবে না তারা কাজ করা শুরু করে দেবে, দিয়ে আমরা প্রতিদিন কাজ করতাম sir দের সঙ্গে কথা হতো sir রাও কিছু information দিত যে এরকম ভাবে করতে হবে আমরাও বলতাম এভাবে theme টা তৈরি করলাম বেশ আস্তে আস্তে খুব সুন্দর করে করলাম দিয়ে খুব সুন্দর pandal করেছিলাম দিয়ে lighting করেছিলাম খুব সুন্দর

সেই সময়টা খুব ভালোই গেছিল আমাদের সেই দুই হাজার পনেরো সালটা ছিল দুই হাজার পনেরো সালে class nine এ পড়তাম।

হেঁটে হেঁটে এখান থেকে প্রায় বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট লাগতো হেঁটে cycle নিয়ে তখন যেতে পারতাম না হেঁটে হেঁটে তখন দু তিনজন বন্ধু বান্ধব মিলে যেতাম তখন class ছুটি হত যখন আমাদের সাড়ে তিনটের সময় ছয় টা period হয়ে ছুটি হয়ে যেত five সেই বন্ধুবান্ধব মিলে হাঁটতে হাঁটতে আসতাম তারপরে class six যখন উঠি class six যখন উঠি সেই সময়

cycle বাড়ি থেকে দেয় class six র দুই মাস পর থেকে তারপর cycle করে যেতাম বন্ধুবান্ধব একসঙ্গে school গিয়ে cycle রাখতাম একসঙ্গে cycle করে আবার আসতাম class করতাম এই ভাবেই আস্তে আস্তে five six seven eight nine ten school কেটে যায় তারপরে মাধ্যমিক দিই মাধ্যমিকের পর commerce নেই commerce নিয়ে আবার সেই school ই আবার শুরু করি eleven twelve পড়া দিয়ে eleven twelve commerce নিয়ে শুরু করলাম graduation complete করলাম দুই হাজার আঠার সালে graduation marks পেয়েছিলাম seventy three point four zero percent এই অবস্থা তো মাধ্যমিকের তোমার কেমন number ছিল

আমি এই খুব ভালো পাইনি তাও কত number মনে নেই হবে হয়তো পঞ্চাশ -পঞ্চান্ন

উচ্চমাধ্যমিকে seventy five

তারপর তারপর তুই কি করলি? আহ কি করলি তারপর twelve এর পর? তারপর কালনা college এ ভর্তি হলাম BCOMhonours নিয়ে দুই হাজার আঠারো সালে কালনা college এ ভর্তি হলাম ওখানে কালনা college এ প্রথম বছর ভালো করে দিলাম। প্রথম বছর আমাদের প্রথম semester পড়েছিল আমাদের হাট গোবিন্দপুর বর্ধমানে। পরীক্ষা দিতে গেলাম bus এ করে তারপরে second semester পড়ল কাটোয়া college এ train এ করে গেছিলাম কাটোয়াতে পরীক্ষা দিতে

তারপর তিনটে semester ঘরে বসে online ই দিয়েছি graduation এর sixty two percent ছিল তোর graduation কিরকম গেছে আমার twelve এর পর আমি first year ভর্তি হয়েছি নবদ্বীপ বিদ্যাসাগর college ঠিক আছে এ accountancy honours আছে পুরো first list নাম উঠে গেছিল আর নামও চলে এসেছিল দিয়ে ভালই প্রথম বছর ভালোই চালু হলো দিয়ে তারপরেই তো first semester দিলাম হচ্ছে offline তারপর এইসব সেই করোনা হয়ে গেল তারপর থেকে সব online বাকি semester গুলো সব পাঁচটা সব online দিয়ে দিয়েছি যাক ভালই হল pass ও করে গেলাম graduation দিয়ে দুই হাজার বাইশে pass করলাম। দিয়ে এখন এই বাড়িতে বসে আছি এখনও কোনো কাজ করছি না এই এভাবেই চলে যাচ্ছে graduation কত marks পেয়েছিলি

এরপরে এখন কি plan আছে আর পড়াশোনা করবি নাকি কোন কাজ বাজ করবি job পেলে job করবি এখন তো ধর BCOMnormal complete হল এরপর ভাবছি আমি অন্য কোন course করব কিন্তু অন্য course করতে তো অনেক টাকা পয়সার ব্যাপার ঠিক আছে তো সেই গুলো

আর এই দিকে পড়া চাকরিও হয়ে যাবে এইরকম এইরকম ধরে ভাবছিলাম কিন্তু চাকরি তো পাচ্ছিই না কোন কোন company ও পারছিনা এরকম তাই চেষ্টা করছি। আমিও তাই ভাবছি কি করা যায় এখন আমারও তো graduation complete দেখা যাক কি করা যায় আমারও plan আছে একটা company র job পেলে job করব আর এমনি সরকারের জন্য পড়াশোনা করছি

দেখা যাক কি হয় হম আর তারপর ওই তুই graduation complete করার পর আর একটা কি course করেছিলি বলছিলি এই graduation এর পাশাপাশি আমি ITI করেছিলাম। তা এই দুই হাজার উনিশে দুই হাজার উনিশ সালে যে graduation মানে ভর্তি হয়েছিলাম সেই সঙ্গেই দুই হাজার উনিশ এই I ITI এক বছরের ওটার মধ্যে admission নিয়েছিলাম দিয়ে ওখানে এক বছরে course ছিল ওই mechanic ওটাও করে নিয়েছি এক বছরের হয়ে গেল তারপরে আবার এই recent এই এক বছর হতে চলল সাত আট মাস হয়ে গেছে

এটা শেষ হয়ে এসেছে আর তিন চার মাস বাকি আছে এক বছরের course ওটা

ওটা কি semester wise নাকি এক বছরে একটাই পরীক্ষা হবে ওটাতে একটা পরীক্ষা দিয়েছিলাম semester ই আর একটা বাকি আছে ভাই। এমনি ওখান থেকে করার পর কিছু placement কিছু দেবে? চাকরি-বাকরি বলেছিল নাকি

হম দেবে বলেছে আর তুই কি করবি? আমি তো ভাবছি এখন সরকারি চাকরির জন্য পড়াশোনা একটু করব বাড়িতে। আর একটা ছোটখাটো কাজ পেলে একটা কাজ করতে থাকবো না হলে তো সংসার চলবে না বাড়ির অবস্থাও তো financial অবস্থা খুব একটা ভালো না, খারাপই

ওইটাই দেখা যাক এখন কি হয়

এখন বলতে বাড়িতে আছিস নাকি রাস্তায় কোথাও বেরিয়েছিস

বাড়ি যাবি কখন

আর ওই school life জানিস তো আরো কিছু ঘটনা গেছে আর একটা ঘটনা হয়েছিল school যখন আমরা eight পড়তাম সেই সময় একটা ঘটনা ছিল তখন eight আমি a section পড়তাম roll ছিল sixty two

সেই সময় school গিয়েছিলাম আর আমাদের school র তখন head sir ছিলেন মোহন বাবু বলে একজন ছিলেন তখন school র head sir

মোহন বাবু মোহন কুমার গান্ধী

দিয়ে ওই নিয়ে school এ একটা বাজে ঘটনা হয়ে গেছিল যেই ছেলেগুলো বলেছিল তাদেরকে guardian call করে দিয়েছিল।

দিয়ে আর কি ভালো আছিস তো এমনি?

হ্যাঁ। তোর বাড়ির? হম বাড়ির সবাই ভালই আছে, আর বলছি কি ওই তোর school এর আর কি ঘটনা আছে শুনি বল আমার school এর এই ছোটবেলায় একবার খেল হয়েছিল আর সেই কথা school এ কি হয়েছে আমাদের ওখানে একটা madam ছিল মানে madam না মানে একটা ছেলে ছিল উনি দিয়ে মেয়ে হয়ে গেছে বুঝলি দিয়ে ওই madam এর সাথে একবার মারামারি লেগেছিল এবার

phone নিয়ে গেছিল দিয়ে bench এর নিচে স্যামসাং গ্যালাক্সি বলে একটা phone বেরিয়েছিল তখন প্রথম প্রথম phone বের হয় গ্যালাক্সি এই phone টা নিয়ে গেছিল, আমি তখন জানতাম না দিয়ে অমনি চুপ করে video করে নিয়েছিল যখন আমাকে বলেছিল তখন কিন্তু আমি আমি যখন আওয়াজ নিয়ে ছিলাম তখন video করেনি ঠিক আছে? সে একেবারে কি ডাসা মাল হ্যাঁ ডাসা পুরো একদম লাঠি দিয়ে

লাঠিটা নিয়ে কেরে দুমদাম দুমদাম করে বসিয়ে দিয়েছে madam র গায়ে মানে যে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে আগে ছিল হচ্ছে পঙ্কজ সরকার দিয়ে এখন হয়ে গেছে রিয়া সরকার নাম বুঝলি। দিয়ে ওনাকে এরকম মেরেছিলাম এটা করতেও আমার সেই মানে sir তো আমার ওই madam টা ঐ sir টাও মানে ভালো ছিল না বুঝেছিস উনার ওপর সব sir এরি মানে

ওই একটা চিঠি লিখে আনবা ব্যাস তারপর আমি বাদ বাকিটা দেখে নেব। দিয়ে কিছুই হয়নি আহ সেরকম কিছু হয়নি আর তোমার এটা কত সালে হয়েছিল এই ঘটনা এইটা মোটামুটি দুই হাজার পনেরো-ষোলো হবে।

eight nine এ পড়ি মনে হয়। যে আমাদের সময় একবার হয়েছিল কি আমি তখন class seven পড়তাম seven আমি a section পড়তাম roll ছিল seventy six ওই সময় একদিন class গিয়েছিলাম। তিন number period চলছিল

class একটা sir এসেছিল math sir ওই sir class এসছে আমাদের home work দিয়েছিল বাড়ির কাজ আমরা কেউ করে আনিনি দুই একজন করেছিল আর বাদবাকি সেরাম কেউ করেনি সবারটা check করছে, এবার দু তিনজনের টা দেখেছে পেয়েছে আর আমাদের গুলো পায়নি সবাইকে বাইরে বার করে দিয়েছিল। দিয়ে কি মার সেই লাঠি দিয়ে মারছিল

দিয়ে তারপরের দিন থেকে আর কেউ miss করে না সবাই home work complete করে আনে আবার একজন করে আনলে পরের জন যে করে আনে তার খাতা দেখে দেখে দেখে সব করে নেয় sir র class আসার আগে সবাই complete করে রেখে দেয় তারপর থেকে sir দেখে সবাই class ঠিকঠাক করে কাজ করছে।